রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে খেলায় ছুটে সার বেঁধে দাড়াতে হবে Line এ এছাড়া আছে খিচ Table আবার এর মধ্যেও অনেকের অনেক জিনিসের মধ্যে ভাগ থাকে তো কোথায় কোথায় দিগরী বন্ধ মার্কা কাটা কম্বল এসব অট্টাচার

করেছে তারা তাছাড়া চোর এ জগততে যেখানে টাকা রাখলেই বা থাকবে কেন এই নিজেদের গলার মতো বানিয়ে নিয়েছে একটা রাখার থালি সেই থালির মধ্যে কাটা রইছে দিব্যি এবং তারা নিরাপদে খায় দায় ঘুমাই গলার মধ্যে থালি বানাতে কত কষ্ট আছে ভারী একটা চিতের বল অনেক দিন ধরে গলায় কাটার কাছে রেখে দিতে হবে যতদিন তার মাংস ছেদা হয়ে সেটা বসে যেতে থাকবে ভেতরের গতগতে ঘা হয়ে যাবে এবং অসম্ভব যন্ত্রণার কাছে কেও দাড়াতে পেরবেনা এত দুর্গন্ধ বছরে অনেকটা কাঁচা অবস্তায় থাকবে ঘা তারপর সেই চিতের বোতল তুলে নেওয়ার পর যখন শুকিয়ে গেলে তৈরি হল গলার থলি তারমধ্যে অনয়েসে সোনা গুলি লুকিয়ে রাখা কার সাধ্যই টের পায় এছাড়াও জেল খানার একদল অভিজাত অভিজাত শ্রেণীর কয়েদি আছে খাবার জিনিষে বিষ মিশিয়ে বিক্রি করেছে কেও কেও করেছেন নোট জাল কিংবা Bank এ লাখ লাখ টাকা চুরি দিব্যি বড় দিব্যি ভদ্র লোক সেজে ঘুরে বেড়াচ্ছে এবং ট্রাম বাসে মরে

খাবারের জিনিষে বিষ মিশিয়ে দোকানে দোকানে সেই বিচে হাজার হাজার মানুষের দিয়ে ক্ষতি করেছে ছোটলোক নয় এরা এরা School Collage এ পড়েছে পেটেও টান পড়েনি কোন দিন

এবং কিন্তু এদের অন্য কোন রাস্তা নেই এ হচ্ছে এদের বিশেষ জেলখানা দু যুগ আগেই ইংরেজ দের প্রথম তৈরি হয়েছিল ঐ জেল আর পুরানো কেল্লায় ভুটানের তৈরি লম্বা বন এবং আরও বন জঙ্গল ছিল এখানকার পাহাড়ে সোনা যায় তার ডাক এবং নিজের দেশ কে যারা ভালোবাসে তাদের আপন প্রিয়জন প্রতেকে ছিনিয়ে নিয়ে এবং দূরে তেপান্তরে দেওয়ার বেবস্তা করেছিল ইংরেজ সরকার আকাশের বুক চিরে তারা আজ রাতে সেই সিপাহী দের হাত লাঠির বদলে তুলে দিয়েছিল সেই তোতা ভরা বন্ধুক তো আজকের মতো গল্প টা এখানেই শেষ করা হল দিতীয় দিন নিশ্চয়ই এই গল্পটা আবার সম্পূর্ণ করা হবে ধন্যবাদ Hello কমল কেমন আছো? হ্যাঁ বিমল কেমন আছো তুমি আমি ভালো আছি

এই একটু কাজ করছি তো কিছু ছুটি পাবো ভাবছি কোথাও ঘুরতে যাবো। তুমি এর মধ্যে কোথাও ঘুরতে গেছিলে নাকি? হ্যাঁ আমি তো আগের সপ্তাহে ঘুরে এলাম family নিয়ে কোথায়?

বাহ্ খুব সুন্দর জায়গা শুনেছি তো কি করে গেলে আমি এখন থেকে তোমার train ধরেছিলাম train এ যাওয়া যায় তুমি এখন থেকে train তারপর তোমার হচ্ছে কোবিনজরুল যে flight টা আছে flight ওখানে চলে যাবে মানে তোমার ভায়া train হিসেবেও যেতে পারো এবং তুমি যদি personal car নিয়ে যাও, ঐভাবেই তুমি যেতে পারো

তোমার train বলো আর flight বলো তোমার train এ লাগে ছাব্বিশ সাতাশ ঘন্টা আর flight এ তোমার লাগবে তোমার কত সাত ঘন্টার মতো বাহ্ বাহ্ বাহ্ তাহলে train এই যাতায়াত করবো আবার তো শুনেছি গাড়ি নিয়েও যাওয়া যায় গাড়ি নিয়ে নিশ্চই অনেক্ষন লাগবে না গাড়ি নিয়ে গেলে খুব বেশি সময় লাগবেনা কিন্তু গাড়ি তুমি যদি personal car নিয়েই যায় তোমার খরজ টা অনেক পরে যাবে তো চেষ্টা করোনা, যে তুমি train এ যাওয়ার তোমার গাড়ি নিয়ে গেলেও খরচা বেশি flight এ গেলেও খরচা বেশি

আর এখন train এর তো অনেক সুবিধা রয়েছে তাতে কোনো অসুবিধা হবেনা যাওয়াটা তা মানালি তে কোথায় ছিলে আমি তো বাড়ি বসে hotel, book করে নিয়েছিলাম কেননা office থেকে একটু discount পেয়েছিলাম তো ওড়াই বললো যে আমরা তোমার হয়ে hotel, book করে দিচ্ছি তো office থেকে আমরা hotel পেয়েছিলাম তো এই মানালি এর সামনেই একদম পুরো শহরটা একদম সামনে একটা hotel পেয়েছিলাম ওখানেই প্রথমে গেলাম ওখানেই প্রথমে উঠলাম ওখানেই খাওয়া দাওয়া ওখানেই সবকিছু করলাম তারপরে ওখান থেকে একটা guide, book করলাম বাহ্ চেনা জানা এইরকম লোক থাকলে কেউ যদি যেয়ে থাকে তাহলে hotel এর address টাও পাওয়া যায় বা এখন তো অনেক online ব্যবস্থা রয়েছে hotel এর জন্যে ওখান থেকে number নিয়ে call করা যাবে আর যেহেতু তুমি গেছো তাতে সুবিধাই হবে ওই hotel এর number টাই নিয়ে নিলাম তো এমনি কত নিয়েছে hotel এর খরচ দেখো আমরা তো আর নিজেরা book করিনি যেহেতু office থেকে পেয়েছিলাম তো একটু কমে শুনেছিলাম ওখানে গিয়ে তুমি যদি direct, book করো তখন একটু বেশি পরে যায় তো আমি তো hotel এ ছিলাম তো ওখানকার hotel এর কথা আমার হয়েছে নাম্বার আছে ওদের ওখানে যে guide ছিল তরো নাম্বার আছে ঠিকাছে তুমি তাহলে বলবে আমি তোমাকে নাম্বার দিয়ে দেব হ্যাঁ সেটাই ভালো হবে আর এমনি কখন বেরিয়েছিল কখন train কখন এর train এ গেলে সুবিধা হয়

পরের দিন তোমার সকাল বেলা পৌছিয়ে গেলে তারপর hotel এ থেকে খাওয়া দাও করে বেরিয়ে গেলে guide নিয়ে হ্যাঁ এমনি যেহেতু বললে মোটামুটি সময় লাগবে তাই সকাল সকাল train এ উঠলে দুদিন থাকতে হবে একদম ভোরবেলা পৌঁছে গেলে পুরো দিনটাই ঘোরা যাবে hotel এ না হয় একটু fresh হয়ে নিয়ে পুরো দিনটা সুন্দর ভাবে ঘোরা যাবে তা ওখানে আসে পাশে

ও তা কিরকম কিরকম খাবারের facility রয়েছে তুমি এখানে সমস্ত খাওয়ার এই পেয়ে যাবে তুমি বাঙালী খাওয়া তোমার chinese, brownie সবই তোমার যেটা পছন্দ হবে ওখানে বলে দেবে ওরাই তোমাকে arrange করে দেবে বাহ্ সেটা ভালোই হবে এখন তো সব hotel এই খাবারের ব্যবস্থা রয়েছে আর অনেক সুন্দর সুন্দর খাওয়ার ও পাওয়া যায় আর যেহেতু ঠান্ডার জায়গা খাবারের কোনো অসুবিধা হবেনা সেরকম ভাবে অসুবিধা হবেনা আর বাইরেও নিশ্চই খাবারের ব্যবস্থা রয়েছে আসে পশে hotel রয়েছে কিন্তু শীতের জায়গায় শুনেছি অনেক time, maintain করে চলতে হয়, যেমন রাত্রি আটটার মধ্যে বা নয়টার মধ্যে hotel এ চলে আসতে হয় এরকম কোনো ব্যবস্থা রয়েছে নাকি না হ্যাঁ এবার দেখো security তো থাকবেই একটা একটা hotel এর নিয়ম থাকে যে আমার সমস্ত guest যারা আছে আমাদের যেখানে রাত্রি দশটার মধ্যে যেন hotel এ ঢুকে যায় কারণ ওর পরে ঢোকাটা চাপ risk হয়ে যায় কেননা এখানে যেহেতু একটা পর্যটন কেন্দ্র অনেক মানুষের সমাগম হয় কে কখন কোথায় যাচ্ছে কোথায় কোনো অঘটন যাতে না হয় তার জন্য safety রেখেছে সমস্ত hotel নিয়ম করে আসছে যে সকাল থেকে তুমি যেখান খুশি যায় কিন্তু রাত্রে দশটার মধ্যে hotel চলে আসতে হবে

হ্যাঁ আবার যেহেতু পাহাড়ি রাস্তা তাড়াতাড়ি hotel ফিরে আশা দরকার আর রাত্রি বেলা নিশ্চই ওখানে প্রচন্ড ঠান্ডাও পরে হ্যাঁ ঠান্ডা তো হবেই শীতকালে যাচ্ছি এবার ওখানে তোমার তো ঠান্ডা থাকবেই যেহেতু বরফ পরে ওখানে সেই আরকি তো কোথায় কোথায় গেলে মানালি এর আমরা তোমার তো প্রথমে উঠেছিলাম ওল্ড মানালি তে উঠেছিলাম ওখান থেকেই ঘোরা start করেছিলাম তো কি দেখলে সেখানে ওখানে তোমার কি আহ তোমার ওই ওর side এই তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে মানাসলু river যেটা আছে নদী ওটাতো পাশেই আছে তো ওখানে গেছিলাম ওখানে তোমার চারদিকে গাছপালা ভর্তি মাঝখানে তোমার ঘরবাড়ি উল্টো দিকে পাহাড় এবং পাহাড়টা তোমার হচ্ছে সূর্যের আলো পেয়ে চকচক করছে তার উপর তোমার বরফ আছে দেখতে খুব সুন্দর জায়গা গাছ পালা পুরো পাহাড় রোদের ঝলমল করছে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে নদীর তোমার পাথর গুলো নদীতে অতটা জল নেই নদী ছোট পাথর নুড়িতে ভর্তী তার উপর দিয়ে তোমার জল বয়ে যাচ্ছে আর তোমার চারিদিকে যে গাছ গুলো তার ঝুড়ি গুলো নিচের দিকে ঝুলছে তো খুব সুন্দর দেখতে লাগছে যে hotel এ ছিলাম ওর সামনেই পাহাড় দেখা যাচ্ছে তো তো hotel থেকেও ভালো দেখলাম যে কত সুন্দর পাহাড় হ্যাঁ video তেও দেখিছে ওল্ড মানালি এর video তাও দেখেছি ইউটিউবে এ খুব সুন্দর জায়গাটা ছোট ছোট ঘর পাহাড়ের গা গেসে ঘর গুলো ধাপ ধাপ করে রয়েছে তারপরে পুরো ঘর গুলোই কাঠের তৈরী যেন ঠান্ডা কোনো রকম ভাবে না ঢুকতে পারে আর দূর দূর পর্যন্ত পাহাড় দেখা যায় পুরো একদম সাদা হয়ে রয়েছে বরফ এ একদম সাদা হয়ে রয়েছে আবার তার সামনে দিয়ে দেখলাম যে আবার একটা উম ছোট ঝিল মতো যাচ্ছে ঝর্ণার জল যাচ্ছে মনে হয় সেটা সেটাও খুব সুন্দর দেখালো ভালোই লাগলো জায়গাটা দেখে

তারপর তো অখন থেকে তোমার চলে গেলাম ওখান থেকে ছয় কিলোমিটার দূরে তোমার সোলাংভাল্লি আছে তো সেখানে তোমার শুনেছিলাম যে হিমাচল প্রদেশের খুব জনপ্রিয় স্থান এখানে তোমার একদম adventure হয় তো সমস্ত শীতকালে সবাই এখানে আসে এখন যেই সময় আসে না? এই সময় তোমার চারিদিকে একদম বরফে ঢাকা থাকে সেখানে তোমার হচ্ছে tracking হয় sky king হয় তো ওখানে তোমার হচ্ছে training আছে ওখানে training ভালো করে দেখিয়ে দেবে তুমি যদি নতুন যাও তোমাকে ভালো করে training করিয়ে দেবে হ্যাঁ এইটার ইচ্ছে রয়েছে যে একবার tracking করার ইচ্ছে রয়েছে আবার sky king যেহেতু রয়েছে সেই জিনিসটা করলে ভালোই হয় কখনো করা হয়না সেই সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যায়নি তো সেটা যদি করা যায় খুবই ভালো হয় এমনি মোটামুটি কি রকম খরচ হতে পারে কিছু idea পেয়েছো? দেখো হাজার টাকা দুই হাজার টাকা তো লাগবেই এমন কি তোমার হচ্ছে paragliding তো একটু costly হয় কারণ এইগুলো তো আর এখানে পাওয়া যায়না তো ওখানে গিয়েই ভালো তুমি দেখো পয়সা যতই কম বেশি হোক মানুষের শখের কাছে কিছুই নেই তোমার যদি ইচ্ছে হয় তো করবে টাকা কম বেশি নিয়ে কি আছে তাইনা

তাতে অসুবিধার কিছু নেই কিন্তু সেরকম trainer যদি ভালো ঠিকঠাক পাওয়া যায় তাহলে অবশই করবো সেটা নিয়ে তো অসুবিধার কিছু নেই আর এই শখটা অনেক দিনেরই অনেক ছোট বেলা থেকে এই শখ রয়েছে তো অতএব যেহেতু সুযোগ সুবিধা থাকবে নিশ্চই চেষ্টা করবো paragliding টা করার আর কোথায় কোথায় গেলে ওখানেই তোমার ঘুরলাম ওখানে তোমার এক দুই ঘন্টা ঘুরলাম তোমার valley তে তোমার এক হাটু বরফ তোমার হচ্ছে ওই gumboot পরে চললাম paragliding করলাম তারপর ওখান থেকে তোমার guide বললো এখান থেকে তোমার সামনেই আছে যোগিনী waterfall বললাম কতক্ষন বললো যে এখান থেকে তোমার চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে বললাম ঠিক আছে চলো

বেশি উচ্চতা নেই কিন্তু খুব ছোট ওর উপর দিয়ে খুব সুন্দর দেখাচ্ছিল ওখানে waterfall টা বাহ্ আবার এই সোলাংভাল্লি তে হয়তোবা gumboot পরে এই বরফ

হ্যাঁ তুমি বরফ এর মধ্যে বসে শুয়ে ছবি তুললে যে তোমার পুরো শরীরটা বরফ দিয়ে ঢেকে দিলে শুধু মুখ টা বের করে রাখলে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে হবে যে ওখানে কোনো সমস্যা না হয়ে বসে হ্যাঁ সেটাই আবার বেশি খান বরফ যদি আটকে থাকে skin এর মধ্যে তাহলে নাকি শুনেছি লাল হয়ে যায়

হ্যাঁ ওই দেখো তোমার হচ্ছে paragliding তো ভালো না এবার তোমার এর সমুদ্র লেবেল থেকে তোমার দুশো দুহাজার পঞ্চাশ meter তোমার উপরে থাকে এতো সুন্দর দেখতে লাগে খুব সুন্দর একদম চারদিকে একদম সবুজ উপত্যকা একদম উপর টা নীল পুরো একদম আকাশ পুরো নীল একদম তোমার চাদর বরফে চাদর দিয়ে ঢাকা খুব সুন্দর লাগে পাহাড় পর্বত ওখানে

আবার সেই যোগিনীভ্যালী waterfall এর কথা বললে সেখানে আসে পাশে নিশ্চই আদিবাসী দেড় গ্রাম রয়েছে ওখানকার নিজেস্ব আদিবাসীদের গ্রাম রয়েছে ওখানে আবার অনেক সুন্দর সুন্দর বাড়িও দেখা যাচ্ছে

আরো কি কি দেখা যায় guide তো সাথে থাকবেই guide কেউ নিশ্চই বলবো যে ভালো করে ঘুরিয়ে দিতে এখন যতটা ঘোরা যায় ততটাই ভালো লাগবে আর যেন একদম সবকিছু ঘুরে আসতে পারি এরকমই করতে হবে দেখো আমরা তো গেছিলাম হাতে ততটা সময় ছিল না তো আমি suggest করবো যে তোমরা যদি যাও হাতে সময় নিয়ে যাবে কেননা আমরা সমস্ত কিছু ঘুরতে পারিনি তো কিছু কিছু ঘুরেছি তোমরা সময় নিয়ে যাবে অনেক্ষন ঘুরবে কিছুদিন থাকবে ওখানে তাহলে পুরোটা complete করতে পারবে আমরা বেশিদিন ঘুরতে পারিনি

খুব বেশি দূর না বারো কিলোমিটার তোমার হচ্ছে ওখানে আছে ওই গ্রামটার নাম তোমার বুদ্ধিস্ট গ্রাম খুব সুন্দর একদম চারদিকে তোমার snow পুরো একদম কভার করা আছে

হ্যাঁ ওখানে পাহাড়ের ওপরেই গ্রাম টা একদম পুরো পুরি আর চতুর্দিকে কিছু পাহাড় রয়েছে বরফে পুরো ঢাকা সেই জায়গা গুলো এমন দেখাচ্ছে মনে হচ্ছে না একদম সাদা ধূসর স্বর্গ

হুম তারপর তোমার যে guide বলছি যে ভালো ভালো জিনিস দেখাও তো ওরা বলছে যে ভালো ভালো তো অনেক জিনিস আছে তো দূরে যেতে হবে বললাম কোথায় বললো তোমার হচ্ছে রোথাংপাস বললাম এটা আবার কেমন নাম বলছে চলো একবার দিয়ে দেখবে মানে তুমি মাটি দেখতে পারবেনা তোমার পাহাড় মাটি যা দেখবে সব তোমার বরফ দিয়ে ঢাকা খুব সুন্দর জায়গা একদম হ্যাঁ রোথাংপাস জায়গাটার নাম টাও শুনেছি একদম রাস্তা রাস্তায় পুরো বরফ জমে থাকে বরফ গুলো কেটে কেটে রাস্তা তৈরী করেছে রাস্তা একদম দেখা যায়না চতুর দিকে বরফ তার মাঝখান দিয়ে রাস্তা টা করা আছে গাড়ি দিয়ে যেতে যেতেই চতুর দিকে একদম দেখা যাবে যে বরফ আর বরফ বরফে পুরো ঢাকা রাস্তা

এমনিতে বরফে ঢাকা আবার মানুষের ভিড় গাড়ির ভিড় রাস্তা ছোট কিন্তু গাড়ি প্রচুর কেননা শীতের সময় সবাই যায় আমরা তো শীতের সময় গেছিলাম তো প্রচুর ভিড় ওখানে হ্যাঁ ওখানে আবার ছোট ছোট দোকানও রয়েছে ঠাডার মধ্যে কফি ও খাওয়া যাবে আবার ম্যাগি ও খাওয়া যাবে আর মোম তো নিশ্চই পাওয়া যায় ঝাল ঝাল কিছু খেলে ভালোই লাগবে ওখানে ওখানে বসে আবার মানে পাহাড় দেখার ব্যবস্থাও করা আছে ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে সবাই মাইল সুন্দর ভাবে ছবি তুলতে পারবে এমন বেবস্থাও করে দিয়েছে পেছনের দিকটা পাহাড় রয়েছে পেছনের দিকে আবার পাহাড়ে ওঠার ছোট খাটো বেবস্থা করে দিয়েছে tracking করা যাবে guide থাকলে সবকিছুই করা যাবে হ্যাঁ সেটাই ওখানে তুমি হচ্ছে cameraman ও পেয়ে যাবে শুধু নয় যে তুমি নিজে cameraman করলে ওখানে cameraman ও পেয়ে যাবে ওদেরকে বললে যে আমার ছবি তুলে দেও ছবি তোলার সাথে সাথে এক দুই ঘন্টার মধ্যে তোমাকে ছবি দিয়েও দেবে খুব সুন্দর ওখানে ব্যবহার

হ্যাঁ আবার শুনেছি নাকি rafting এর ব্যবস্থা রয়েছে ছোট ছোট নৌকা রয়েছে নৌকা চালানোর ও ব্যবস্থা রয়েছে পাহাড়ের উপর থেকে যে ঝর্ণার জল যাচ্ছে সেটার আহ সেটা নৌকো দিয়ে নিচের দিকে নামারও ব্যবস্থা রয়েছে rafting করলে ভালোই লাগবে এবার যদি সাথে সেইরকম লোক পাওয়ায় rafting করার তাহলে ভালো তাহলে তো একটু ভয় লাগবে আর rafting করার জন্য নিশ্চই training এর training এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ rafting তো করেছিলাম করেছিলাম এবং ভয়ও লেগেছিলো যে কি হবে কি হবেনা তারপর দেখলাম ওরা life jacket, helmet, provide করলো, কিন্তু ওখানে কষ্ট প্রচুর, তোমার এক একজনে তোমার নিয়ে নিয়েছে তোমার পাঁচশো থেকে দুহাজার টাকা নিয়ে নিয়েছে এখন তো দাম বাড়বে, জানিনা সঠিক কত দাম বেড়ে বেড়েছে হয়ত অ্যাঁ যদি সেরকম ব্যবস্থা থাকে তাহলে নিশ্চই করবো life, jacket দেবে, তাতে হয় সুবিধাই হবে, আর সেরকম ব্যবস্থা তো নেই কখনো করাও হয় নি

তারপর ওখান থেকে jana waterfall এ গেলাম water falls তোমার ত্রিশ foot উ উচ্চতা মানে ত্রিশ foot মানে খারাপ না ত্রিশ foot মানে আমাদের মতো তোমার ছয়টা মানুষ অনেক উপর থেকে ঝর্ণা পড়ছে সত্যি water falls গুলো দেখতে খুব সুন্দর একদম তোমার চারিদিকে পাথরের ওপর দিকে পড়েছে, পাথর পুরো শ্যাওলাতে

ওর ওপর দিয়ে পড়ছে খুব সুন্দর লাগে waterfall ঝর্ণার জলগুলোতো একদম পুরো পরিষ্কার, আর বরফ যখন পরবে প্রচন্ড ঠান্ডায় নিশ্চই জলগুলো একদম বরফের মতো হয়ে থাকে, শক্ত হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে তোমার হচ্ছে একদম বরফ যেহেতু ভর্তি তো বরফের চাদর যেমন থাকে না ওরকম চাদর দিয়ে তোমার আর ঝুড়ি ঝুড়ি নেমেছে যেমন গাছের ঝুড়ি হয় তো ঝুড়ি দিয়ে নেমেছে ওরই ওপর দিয়ে তোমার ঝর্ণা মানে waterfall ta বয়ে যাচ্ছে খুব সুন্দর ওখানে দেখতে লাগছে

হ্যাঁ সেটাই। সুন্দর সুন্দর জায়গা আছে, তুমি একবার গিয়ে দেখবে মানে এত সুন্দর জায়গা তুমি শুধু Online এ দেখছোত তো চোখের সামনে দেখলে আরো খুব সুন্দর লাগবে। চারদিকে শুধু বরফ আর বরফ মানে তোমার মনে হবে যে একদম যেন বরফের দেশে চলে এসছো সেইরকম আবার শুনেছি প্রভাতি valley রয়েছে, বিভিন্ন রকমের valley রয়েছে সেখানে আর এইটা নাকি খুব হ্যাঁ বিখ্যাত এই প্রভাতি valley টা আর ওর সামনে থেকে পুরো পাহাড়টা দেখা যায়। খুব সুন্দর জায়গাটা কসল রয়েছে মালানি টোস কেলগা কুলগা অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে হ্যাঁ সেটাই। খুব সুন্দর সুন্দর জায়গা। যখনি কোনো বাড়ির পশে যখন কোনো পাহাড় দেখতে পাইনা মনে হচ্ছে যেন ওখানেই রয়ে যাই, আর কোথাও যাবো না কিন্তু যেহেতু পুরোটাই ঘুরতে গেলাম, চলো দেখা যাক মানে যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যেন এখানেই আমি থেকে যাই আর কোথাও যাবো না আমার ঘোরা হয়ে গেছে কিন্তু guide বলছে যে এগুলো খুবই ন মানে normal তো আরো দেখ এর থেকে ভালো ভালো জায়গা আছে তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করলাম ওখানে একটু কেননা সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করলাম তারপর তোমার চলে গেলাম park এ ওখানে তোমার তোমার হচ্ছে খুব বড়ো park আছে ওখান থেকে অনেকটা দূরে ওখানে তোমার ষাট কিলোমিটার মতো দূরে তো ওখান থেকে বো ভাবলাম যে এতো দূর যাবো তো খেয়ে দিয়ে নিই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ষাট কিলোমিটার যেতে তো কম সময় লাগে না অনেক সময়ই লাগে দু আড়াই ঘন্টা লেগেই যায় তো ওখানে গাড়ি Book করলাম ওখান থেকে আবার চলে গেলাম Park এ Park এ তোমার আহ একদম national park তো আমাদের যেহেতু ভারত এর মধ্যে একদম সম তোমার হচ্ছে ভালো ভালো world, life দেখতে পেলাম সমস্ত পাখি এ বিভিন্ন যেই পাখি গুলো এখানে দেখতে পাওয়া যায় না তো ওইগুলোও ওখানে দেখলাম হ্যাঁ শুনেছি এই national park এর কথা

ঠিকঠাক মতোই যাওয়া যাবে আবার এই national park এ নাকি শুনেছি চা বাগানের মতো ব্যবস্থা করা রয়েছে ওখানে পাহাড় কেটে কেটে চা বাগান রয়েছে হ্যাঁ সেটাই ওখানে গেছলাম ওখানে তোমার আমি হচ্ছে শিশু আবার গেলাম একদম চারিদিকে গাছপালা ভর্তি মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর জায়গা ওটা হ্যাঁ ভালোই জেয়গাটা আবার পশে রয়েছে নাকি শিশু শিশু একটা জঙ্গলের মতো রয়েছে ওখান দিয়ে দুপাশে বাগান পাইন গাছের বাগান তার মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে

এই কম সময় নিয়ে গেলে এতো বড়ো জায়গায় এতো সুন্দর সুন্দর জায়গা তোমাকে একটু time করে ওখানে থাকতে হবে এমন তো নয় যে শুধু দেখলাম বেরিয়ে গেলাম ওখানে এক দু ঘন্টা ওখানে দাঁড়ালে ওখানে একটু ঘুরলে পুরোটা ছবি টবি তুললে ভালো জায়গা গুলো খুব সুন্দর হ্যাঁ আবার আরেকটা রয়েছে কুলু পাহাড় কুলু পাহাড়টাও নাকি সুন্দর তিন চারটে পাহাড় একসাথে রয়েছে আর গ্রামের বাড়ি রয়েছে গ্রামাঞ্চল রয়েছে সামনে নাকি আবার ঝিল রয়েছে ওইখান থেকে জায়গাটা দেখতে খুব সুন্দরই লাগছে ওখানেও আবার paragliding করা যাওয়ার করার ব্যবস্থা রয়েছে হম হম সুন্দর জায়গা চারিদিকে শুধু বরফ আর বরফ পাহাড়ের উপর দিয়ে যখন তুমি paragliding করছো খুব সুন্দর লাগে আবার খুব ভয়ও লাগে ওখানে এই বুঝি না কিছু হয়ে যায় খুব ভালো ভালো জায়গা ওখানে ওটা একটু দূরে কিন্তু সত্যি সুন্দর সুন্দর জায়গা হলে না যতই দূরে হোক না যেতে ইচ্ছে হয় হ্যাঁ যতটাই দূরে থাকুক না কেন কিন্তু এতো সুন্দর সুন্দর জায়গা ইচ্ছে হয় যেন সব গুলো জায়গাই ঘুরে আসি এবার সময়ের মধ্যে হয় হয়না হয় তো বা তো তাও চেষ্টা করা হয় যেন সব জায়গায় ঘুরতে পারি তা আবার net এও দেখাচ্ছিলো অর্জুন গুহা সেই জেয়গাটা কি রকম জানো কিছু? হ্যাঁ গুহা বলতে কি বলোতো আমরা তোমার যেই গুলো বলি যে গুহা বলে তোমার পাথর দিয়ে পাথরের মাঝখানে তোমার ছোট ঘর করে থাকে না সেরকম তোমার হচ্ছে কিছু থাকে তো সেরকমই গুহাটা দেখতে একদম পাথর তাথর দিয়ে তৈরী চারিদিকে তোমার নুড়িপাথর দিয়ে ঘেরা মাঝখানে তোমার একটু গো গভীর মতো করা আছে উপরে তোমার মানুষ photo toto তুলছে খুব সুন্দর জায়গাগুলো ও এখানে আবার মানিকারনিককা বলে এক জায়গা রয়েছে ছোট শহর রয়েছে সেখানে এখানে ওই বিভিন্ন ধরনের মন্দির রয়েছে church রয়েছে gurudwar রয়েছে সেখানেও আবার অনেক কিছু রয়েছে সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার মতো হ্যাঁ ওখানেও ওখানেও গিয়েছিলাম মন্দিরটা চারিদিকে তোমার ফুল দিয়ে সাজানো ওই যে কাগজের যে পাতা গুলো হয়না কাগজের দিয়ে সাজানো চার চারিদিকে খুব সুন্দর জায়গাটা মানে এতো সুন্দর জায়গা মানে বললে তো আর হয়না এই সব জিনিস ওখানে গিয়েই দেখতে হয় ওখানে তোমার যে Gurudwara যেটা আছে না একদম famous এতো সুন্দর নাম করা জেগা সেখানে না গিয়ে দেখলে হবে না সত্যি সুন্দর সুন্দর জায়গা ওখানে আবার এই তো recent তৈরী হলো যে atol tunnel সেখানেই তো হয়েছে চার পাঁচ ঘন্টা লাগে এই tunnel পার পার করতে cross করতে চার পাঁচ ঘন্টা সময় লাগে হ্যাঁ খুব সুন্দর নিশ্চই হবে তখনও তো এতো বড়ো tunnel এর মধ্যে দিয়ে যাওয়া হয়নি যদি যাওয়া যায় তাহলে তো খুবই ভালো হবে ওই জেয়গাটা হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়েছিলাম ওখানে তোমার হচ্ছে

দিনের বেলা কি চারিদিকে শুধু আলো দেখতে পাবে কিন্তু সন্ধ্যের সময় পুরো আ আ অন্ধকার তো light গাড়ির light ওখানকার light খুব সুন্দর আর চা তিন চার ঘন্টা ওখানের মধ্যে মানে খুব একটু ভয় ভয়ও লাগে গা ছম ছম করে যে কখন বেরোবো কখন বেরোবো তাইনা হ্যাঁ আর যেহেতু Lighting এর ব্যবস্থা থাকবে একদম পুরো বিদেশিদের রাস্তার মতো মনে হবে যেন move movie তে দেখেছিলাম যে tunnel এর ভেতর দিয়ে রাস্তা বিভিন্ন ধরণের রাস্তা যাচ্ছে এক tunnel থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে যাচ্ছে ওই tunnel এর মধ্যে করে ঐরকম ভাবেই রাস্তাটা হবে নিশ্চই ওতো তোমার tunnel থেকে আবার Back এ এলাম বলছি যে একটু দূরে চলো ওখানে তোমার vigor lake আছে বললাম vigor lake বলছে হ্যাঁ ওখানকার খুব সুন্দর তোমার তোমার মানালি থেকে চল্লিশ কিলোমিটার দূরে হয় ভিগু lake তো দেখলাম lake টা খুব বড়ো না কিন্তু চারিদিকে তোমার বরফ দিয়ে ঘেরা মাঝখানে তোমার ছোট্ট একটা পুকুর এই বরফের যে চাদর হয়না সেই পুকুর তোমার বরফ চাদর দিয়ে ঢাকা মানে বুঝতেই পারছোনা যে lake টা কোথায় আছে ওখানে বলছে না ওই ওইখানে lake টা আছে এই সময়তো বরফ দিয়ে ঢাকা তুমি গ্রীষ্মের সময় আসবে দেখতে পাবে lake টা কত বড়ো হ্যাঁ গ্রীষ্মের সময় lake গুলো ঠিকঠাক মতো বোঝা যায় আর ব শীতের সময়তো বরফ দিয়ে ঢাকা থাকে সেরকম ভাবে বোঝাও যায় না দেখাও যায় না আর ওর সামনে যেই পাহাড় গুলো রয়েছে পাহাড় থেকে অনন্যা পাহাড় গুলো দেখতে যা সুন্দর মনে হয় দূরে দূরে পাহাড় গুলো রয়েছে কিন্তু ওই পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে চলতে কি সুন্দর লাগে আর দূরে দূরে পাহাড় গুলো যেন মেঘে ঢেকে রয়েছে অর্ধেক পাহাড় টা দেখা যাচ্ছে আবার অর্ধেকটা মেঘের ভেতরে লুকিয়ে আছে এমন মনে হচ্ছে হ্যাঁ সেটাই তারপর ওখান থেকে আবার চলে গেলাম হচ্ছে museum ওই হিমাচল প্রদেশ এ একটা museum আছে যেখানে তোমার হচ্ছে culture এবং folk এর art যে হয়না সেটা তোমার হচ্ছে পুরোনো দিনের কিভাবে তোমার নি স্মৃতি ছিল হাঁড়ি কলসি তোমার hurricane কেমন কি থাকতো সেখানে একটা জায়গাতে art মতো করে collection রেখেছে তোমার traditional যেহেতু খুব দেখতে সুন্দর লাগছিলো যে এই দেখতে পাওয়া যায় না এখন upgrade হয়েগেছে সবকিছু হ্যাঁ ওদের traditional জিনিস গুলো দেখা যাচ্ছে এটাও খুব ভালো আমাদেরতো অনেক জায়গা রয়েছে traditional জিনিস গুলো রেখে দেয় যেরকম hurricane বলে hurricane এর কথা বললে বা ওখানে কাঁসার জিনিস পত্র সব গুলো আমাদের এখানেও রেখেছে museum এর মধ্যে আর ওখানেও নিশ্চই museum টাও খুব ভালো হবে খুব সুন্দর হবে আর ওদের যেহেতু cultural জিনিস রয়েছে দেখা যাবে ওরা কি কি ব্যবহার করে না করে সেটাও দেখতে পারবো কিরকম জীবন যাপন ছিল সেটাও জানা যাবে

এখন তোমার electric এসে যাওয়ার ফলে এখন তো hurricane এবং gas চলে আসার জন্য এখন আগেকার পেতলের কলসি হাড়ি কেমন ছিল আমরা তো দেখেছি কিন্তু আমার ছেলেমেয়েরা তো দেখে না তো ওরাই গিয়ে দেখতে এই গুলো কি এই গুলো কি ওদের যখন বললাম তখন ওরা অবাক যে এই গুলোও ছিল কিন্তু এখনতো কিছু দেখাই যায় না এখন এতটাই upgrade হয়ে গেছে এখনকার বাচ্চারা তো এই সব জিনিস যাবেও না আমরা যে কি কি ব্যবহার করেছি সেটাও ওরা বুঝতে পারবে না, আর এখন সেই সব জিনিস পাওয়াও যায় না ওই museum এই সব কিছু তুলে রেখেছে। এবার